এটি একটি চার্চ যেটিতে খুব সুন্দর ভাবে সাজানো আছে এই চার্চটিতে--

এটি একটি এটি একটি ফিজিওথেরাফি সেন্টার এখানে একটি লোক বেডে শুয়ে তার সাথে ফিজিওথেরাফি করাতে এসছে এবং একটি মানুষ এখানে দাঁড়িয়ে।